আমাদের এলাকায় কোন কিছুই বিখ্যাত নয় আমাদের এলাকায় বিখ্যাত বলতে কিছু নাই

কোন কিছু তো আছেই অবশ্যই বিখ্যাত চলেন এই শীতে একটা ভাল দেখে একটা tour হয়ে যাক একটা ভালো জায়গায় গিয়া ভালো দেখে একটা tour tour দিয়া আসি হ্যাঁ tour এ যাওয়া লাগবে বুজছো শীতের ভিতর tour, tour এ তে তো অনেক মজা লাগে, দেখি যাবো, একটু ঠান্ডা কমুক আবহাওয়াটা একটু ভালো হোক যাব একদিন ও গরমের আবহাওয়ায় তো tour দিতে ভালো লাগে না যখন

হালকা হালকা হালকা হালকা ঠান্ডা পড়বে হালকা গরম পরবে তখন যাব তখন ভালোলাগবে, দুই~ দুই আবহাওয়াএর লো মা~ মধ্যে যাবো তো তখন একটা feel পাওয়া যাবে ভালো বসন্ত কালে? হ্যাঁ হ্যাঁ তো আপনি friends circle এর কি অবস্থা? হ্যাঁ সবাই ভালো আসে, সবাই যার যার মতন বেস্ত কেউ কথা বলতেসে girlfriend এর সথে কেউ হলো বাসায় গেছে, কেউ পড়াসনা করতেসে মানে যে যার যার মত ঘোরাঘুরি করতেসে

হ্যাঁ বিয়ে সাদি করব ভাইয়া পরাসনা টা শেষ হোক এই বছরেই করার চিন্তাভাবনা আছে, দেখা যাক final year পরীক্ষাটা দিয়ে নি এ বছর এ দিয়ে একটা job টব পাইলে বিয়ে সাদি করিয়ে ফেলাই দিব ও শীতে মানুষ বিয়ে সাদি করতেছে আর আপনি করবেন না কি জন্যে? শীতে তো সবাই করতে চায় কিন্তু হয়না তো পরিবেশটা তো ফাকা লাগবে টা তোমাদের ও বিয়ে সাদি করলে তো আপনাদের ওখানে অনেক বেশি ঠান্ডা তাহলে বিয়ে সাদি করলে আপনি উষ্ণ থাকতে পারবেন হ্যাঁ টা তো থাকতে পারব কিন্তু হচ্ছে না তো, career টা গড়তে লাগবে না, career না গরলে কি হবে? career ছাড়া তো কেউ মেয়ে দিবে না ও আপনি তো বিয়ের পরে হচ্ছে career করতে পারবেন

চাপ থাকবে না, তখন একটা একটা family র ছাপ থাকবে সাংসারিক চাপ থাকবে তার আগে যদি বিয়ে করার আগে যদি আমি একটা career গড়ে নিই, তখন আমার easy হয়ে যাবে তখন আমার পরবর্তীতে

তখন যদি আমি career না গড়ে বিয়ে করি তখন আমার খুব ছাপ হয়ে যাবে ও আচ্ছা ভাইয়া সমস্যা নাই এই আবহাওয়ায় যদি আপনি বিয়ে করেন তাহলে মানে অনেক ভালো একটা preparation থাকতে পারবেন

আপনাদের যদি আপনার ভালো ভালো বন্ধু-বান্ধব আছে ওদের কাছ থেকে experien~ experience নিয়ে নিবেন অ্যাঁ হ experience নেওয়া তো লাগবেই আবার না নিলেও চলবে সমস্যা নাই experience নিয়ে আর কি করবে বাস্তবের তো experience এর কোনো মিল নেই তাহলে হম শীতের আবহাওয়ায় তাহলে কোথাও যাওয়া হচ্ছে না ভাইয়া. না এখন আর আপাতত কোথাও যাওয়া হচ্ছে না, দেখি কদিন পরে, শীতটা কমুক এই মাসটাই তো শীত আর কয়দিন পরে শীত কমে যাবে, মানে তারপরে দেখি আর কোথাও যাওয়া যায় নাকি, পরিকল্পনা করি college এ টল্লেজে যেতে পারতেসেন? হ্যাঁ college এ মাঝে মাঝে যাই, প্রতিদিন তো যাওয়া লাগে না সপ্তাহে একদিন দুদিন যাওয়া লাগে, ওই, ভারী পোষাক গায়ে দিয়ে চলে যাই

coaching এর কি অবস্থা? হ্যাঁ ভাইয়া মোটা মুটি খুব ভালো, তো

তাহলে হচ্ছে যে ভালো থাকেন পরে কথা হবে.

ওম আমাকে তো ভালো লাগে যে আমি একটু ঘুরতে বেড়াই বাইরে আমাকে উ তা হল বাচ্চাকাচ্চাদের নিয়ে একটু ঘুরতে বেড়াতে আমার বাচ্চারও একটু পছন্দ লাগে Hmm একটু মা হোছ মাসে এক বার চাই দুবার মা একটু ঘুরাতে নিয়ে চলো আমাকে এই সব ভাল্লাগে বাচ্চাটাকে আমার আমাদে আমাদের খাবার দাবার একটু হলো যে একটু ভালো মন্দ রান্না হলে আমরাও মানে খুশি হই আমার বাঞ্জা বাচ্চারাও খুশি হয়

আমার ছেলেপেলেরা অনেকেই খুশি হয় যে আমার মা ভালো-মন্দ রান্না করেছে

মেয়ে আমার পড়াশোনা করতে খুব ভালোবাসে এই আর ছেলেটা তো খুবই ভালো ছেলেটা পড়াশোনা করতে খুবই ভালোবাসে

ছেলেটা এক পড়াশোনা এমনি ভালো করে আর পড়াশোনাও ওর ভালো আর সেই থেকে খাওয়া দাওয়া ওর মানে খেয়েছে সন্ধে বেলার দিকে ওর একটু খেলাধুলাও চাই

পড়াশোনা করতে করতে ওর খেলাধুলা চাই একটু খেলাধুলা একটু করলে ওতে কি হয় ও বলে আমার মনটা fresh হয়ে যায়

আর আমি আগে তো আমার একটু আমি তো আগে শুধু একটু না ঘুরলে আমাদের একটুও ভালো লাগে না একটু ঘুরা ঘুরাফেরা করলে আমাদেরও মন fresh থাকে

ওটা আমরা শেষ হবে আবার আমাকে আরও ভালো লাগে কি বেশিরভাগ সময় তোমরা কেউ নিয়ে গেলে তোমার সঙ্গে বসে কথা বলবো

আমি চিমটি মানে কথা বলতে পারি

Hello আমি মিঠি বলছি আ Past Event নিয়ে আমি কিছু বলতেই চাই Past Event এর মধ্যে আমি আমার আগে ঘটে যাওয়া একটা ঘটনা যেটা উমম খুবই খারাপ ছিল যেটা মানে ছোট ছিলাম যখন আমি ছোট থেকেই এরকম আ মানে Healthy তো আমার মানে কুসংস্কার একটা ছিল যে আ কোনো জ্যোতিষী দেখালে তো মানে এই বা মানে মোটা কমে যেতে পারেবা মানে আমি এতো বেটে তো লম্বা হতে পারতাম এরকম

আ যেমন এক একজন বলেছিলো যে এতো মোটা তো বাবা মায়ের এতো খাস তো এরকম মানে Past এ অনেক ধরণের অনেক ঘটনা আমার সঙ্গে ঘটেছিল আ মানে মা বাড়ির থেকে বেরোতাম তখন বলতো তোর Size এর জামা পাওয়া যাবে না তো এরকম মা মোটামুটি অনেক কিছু এভাবে আমাকে তো আ মানে মা বাড়ির থেকে বেরোতাম তখন বলতো তোর শুনতে হয়েছে বাবা মাকেও বলা হয়েছিল যে আ ওকে কিছু ব্যবস্থা করো যে এতো মোটা হয়ে যাচ্ছে তো মা লাফান দড়ি খেলতে বা Exercise করতে বা একটু কম খেতে দাও খুব খে খাচ্ছে আ এই জন্য এতো ওটা হয়ে যাচ্ছে তো বেটে তোমরা তো এতো লম্বা মেয়েটা বেটে হলো তাহলে ও মনে হচ্ছে আ মানে ওই Handicapped Type এরই আমাকে মনে করত ম মানে এভাবে আমাকে অনেক সময় ছোট করা হয়েছিল যে ম মানে আমার শরীরের এরকম Problem আমার বাবা মতো ঠিকই আছে তো আমি কেন এরকম তো এরকম অনেক সমস্যা হয়েছিল। তার থেকেও মা আমার তো এরকম কিছু কিছু সমস্যা ছিল আর আরেকটা Experience আমার ম বোনের সঙ্গে ঘটেছিলো যখন ও ছোট ছিল তো মানে ও অনেক দেরি করে কথা শিখেছে

খুব কম ছিল কথা বলতে পারতো না আর চোখে খুব problem হচ্ছিলো মানে চোখে problem মানে খুব জল বেরোতো চোখ থেকে তো ওকেও বলা হয়েছিল ও Abnormal বা মানে বাবা মা আ কোনো আ কিছু হয়তো মানে এমন কিছু করেছে বা আমার মামীকে বলা হতো যে তোমার মা মানে অনেকে মা তুমি কি কিছু অন্যায় করেছো তো তার জন্যেই এরকম হয়েছে মানে বাচ্ছা মা অনেক দেরি করে হওয়ার জন্যও আমার মামীকে অনেক কিছু শুনতে হয়েছিল

মা মামীকে শুনতে হয়েছিল তো এরকম কিছু কিছু ঘটনা আমার সাথে ঘটেছিলো আর আমার মানে মামীর সাথেও ঘটেছিলো তো সব থেকে খারাপ লাগতো যখন আমাকে নিয়ে যখন এরকম ম মোটা আমি এরকম খারাপ কিছু বলতো এখনো মা বলে অনেকে কিন্তু আগে বেশি করে বলত এখন আমি হয়তো বলতে পারি তাদেরকে ব যে আম শরীরে আমার Problem আছে তো তার জন্যে আমার এরকম আ এমনি বংশগতভাবেও আছে এমনি আমার শরীরে উম Problem আছে তার জন্যে আমার এরকম Weight বেশি তো আমি বলতে পারি কিন্তু ছোটবেলায় সেটা ধরা পড়েনি আর তখন এরকম মানুষ বলতো তারজন্যে এরকম অনেক কিছু ঘটনা আমার সঙ্গে ঘটেছে আর মানে বলতে গেলে আর মান লোকে উম মানে জামাকাপড় কিন্ত গেলেও অনেক সময় অনেকে বোলে বলে যে আপনার Size এর জামাকাপড় পাওয়া যাবে আপনার Size এর জামাকাপড় আমার দোকানে নেই এরকমভাবে কারণ মাঝখানে আমি এতটাই মোটা হয়ে গেছিলাম যার জন্যে আমার শরীর খারাপ প্রচুর পরিমানে বেড়ে গেছিলো তো তার জন্যে আমি মোটা হয়ে গেছিলাম তো তখন লোকে এটাই বলতো যে তোম তোমার Size এর জামা আমাদের দোকানে পাওয়া যাবে না। Footpath এর দোকানে তো বেশিরভাগই শুনতে হতো আমাকে তো এখন এসব অনেকটাই শুনতে হয় না। আর হয়তো মুখ মানুষ বলে না কিন্তু হয়তো মনে মনে ভাবে যে এইরকম মেয়ে তো তারজন্যে ম কোনো জামাকাপড় ই পাওয়া যাবে না বা এরকম মেয়ে মানে কে পছন্দ করবে বাবা মার বোঝা এরকম মনে করে বাবা মার বোঝা তো অনেকেই মনে করে যে এরকম মেয়ে কেউ পছন্দ করবে? তো এটাই আমার Experience ছিল আগে তো মা আমি এটাই বলতে চেয়েছিলাম আমার আগের এই Experience গুলো আমার Past এ হয়েছে তো এখন তার থেকে অনেক Better আছি।

হয় যেগুলো মানুষ হয়তো শারীরিক Problem আমাদের মধ্যে হয় যেগুলো মানুষ হয়তো বোঝে না এইসব Problem আমাদের Face করতে হয়েছে তো আশা করি অনেককেই Face করতে হয়েছে কিন্তু মানুষের এসব এ ধারণা এসব কুসংস্কারকে কখনোই হয়তো মা কাউকে কিছু Change করা যায় না হয়তো মানুষ যেভাবে জন্মেছে তার থেকে হয়তো মানুষ একটু Change হতে পারে কিন্তু পুরোপুরি হয়তো Change করা নিজেকে যায় না চেষ্টা অনেক করা হয়েছে তারপরেও Change হয়নি যখন তো হয়তো আশা করি আর কখনও হতেও পারবো না। কিন্তু মানুষের সব ভুল ধারণা যে কোনোদিন কেউ পছন্দ করবে না তারপরে আমার মতো আর কেউ নেই এরকম মানে ভুল ধারণা সবকেই মোটামুটি যেকোনো মেয়েকে তো বেশিভাগ Face করতে হয় কেউ রোগা বলে কাউকে Face করতে হয় কেউ মোটা বলে Face করতে হয় তো আজকে আমার এই Experience টাই আমার Share করার ছিল তো মানে Share করে খুব ভালো লাগলো।

হ্যাঁ hello.

হ্যাঁ কি খবর বল অনেকদিন পর কথা হচ্ছে. হ্যাঁ তোমরা সবাই কেমন আছো?

হ্যাঁ বাড়িতে সবাই এমনি ভালো আছে. উম আচ্ছা আর কি হবে কি খবর মানে, তোমার যে hobby গুলো ছিল ঐটা কি কাজে লাগাচ্ছ?

আচ্ছা মানে out কিছু করছি না কোনো hobby এই নিজের hobby বলতে রান্না, বান্না মানে রান্না টা আমি খুব হ~ মানে আমার খুব ভালোরাগে লা~ রান্না করতে আরকি TV দেখতে ভালো লাগে কাজ কর্ম করে উঠে TV TV দেখতে, আগে করতাম বিয়ের আগে officially একটা চাকরি করতাম এখন বিয়ে এখন baby যেহেতু হয়ে গেছে office এ তো আর যেতে পারছি না ছোটো বেবি

বাড়িতেই ওই hobby এখন রান্না TV দেখা, গান শোনা না অনেক ভালো নাহলে ওই গা~ রান্না করতে করতে একটা Youtube video বানিয়ে দিলে তো হয়ে যাবে

আসলে আহ video টা করতে গেলে বাচ্চার পাস থেকে sound যদি চলে আসে যার জন্য এখন সেই ভাবে করতে পারছি না হ্যাঁ হ্যাঁ না না এটা ঠিক ই বললে তুমি আর একটু সময় লাগবে তোমার আরেকটু সময় লাগবে বাচ্চাটা একটু বড় হয়ে যাক ও বুঝতে শিখলে ওকে যাতে বললে ও বোঝে যে অ্যাঁ তুমি এখন কথা বলোনা এরকম ও তাই জন্য না তাই জন্য বললাম না আমার একটা কাকিমা ছিল ও কা~ ও তোমার গ্রামে রেখে থাকে ও ওখানে কি করে যে বাড়ির মধ্যে যে ধরো আচার-টাচার যে করা হয় তোমার যে মাছগুনো যে recepie করা হয় তো ওগুলো কি করে ওগুলো Youtube এর মধ্যে কেন না ভালো পারি রান্না করতে সেটা Youtube থেকে মানে Youtube এ video করে করে ভালই income করছে আমি দেখলাম মানে যে hobby টা ছিল hobby টা কে একবারে কাজ এ পুরো, লাগিয়ে দিল

হ্যাঁ success হতে পেরেছে, ভালই মানে টুকটাক এ রোজগারটা হয়ে যাচ্ছে ওর মধ্যে, না ভালই এখনো সেই মত লাগাতে পারছি না কেন কি বাচ্চাটা একটু ছোটো তো হ্যাঁ হ্যাঁ কাকিমার মানে hobby টা ছিল বলেছিল আমি রান্না টা ভালো পারি তার মধ্যে যে মাছের recepie আচার টাচার তো সবাই বলল একটা কাজ করুন নহলে একটা এই hobby তাকে কাজ এ লাগিয়ে দাও আর যে ছোটো ভাই ছিল ঐটা hobby মানে এই রকম বাচ্চা থেকেই বলেছে, cricket খেলব খেলব আমি বললাম, ঠিক আছে কোনো বেপার নেই cricket খেলে খেলে আবার তোমার district level এ, গেছিল ওর selection টা হয়েছে উম ভালই ওদের ভালই চলে যাচ্ছে এরকম

হ্যাঁ রয়েছি

হ্যাঁ আর তোমার একটা ইয়ে ছিল না রিলেটিভ যে ফুটবল খেলত? তোমার কি মাসি ভাই হা মাসির না না না ও এখন আর ওই নিয়ে এখন সব পড়াশুনোর মধ্যে সব মানে একটু বড় হয়েগেছে তো যার জন্যে ওই গুলো তে এখন দু'বছর বন্ধ করে রেখেছে কারণ সামনে HS তো

যার জন্য বন্ধ করে রেখে দিয়েছে

আমার hobby তো ওই চলে যাচ্ছে, লেখা পরা

লিখতে ভালো লাগে দেখি একটু ওই চেষ্ঠা করি যদি তোমার news পাপের এ যে তোমার ad গুলো দেয়

সেই টা যদি তোমার এইটা, poem গুনো থাকে না

আর সে গুনো যদি চেষ্ঠা হয়েছে দেখে একদুজন agree হয়েছে আবার বলছে কি কিছু টাকা পয়েশা লাগবে, আর ঠিক আছে যদি তোমারা, যদি তোমরা publish কর তাহলে অনেক ভালো publish টা হয়ে গেলে আমারটা হয়ে যাবে, দেখা যাক কি করা যাবে আর

আর এর মধ্যে তো কিছু করার নেই না hobby তাকে একটু কাজে লাগালে ভালো হত, তাই জন্যে ভাবলাম, বসে বসে এইরকম লেখা পরা করলেই তো হবে না কিছু কাজে লাগাতেই হবে

editor এর PA ওর সঙ্গে জিগেসা যোগাযোগ করলাম, তো জিগ্গেস করে বলল ঠিক আছে, তোমার যে poem গুনো আছে ঐটা আমায় দিয়ে দিও, আমি ওখানে দিয়ে দোবো

হ্যাঁ, বসে থাকার থেকে তো ভালো হ্যাঁ আর কি করা যাবে আর তোমার আর কি এর মধ্যে তো হয়ে গেল আর, আর তোমার একটা relative ছিল না ও বো তুমি বলেছিলে যে তুমি ওই কি cinema তে তোমার মানে acting করার ওর hobby ছিল কিছু হয়েছে, কিছু serial serial বা গিয়েছিলাম, এবার যাবার পরে অনেক রকম তো থাকে যে ওই আ সামনা সামনি গিয়েই মানে সেই ভাবে select হতে পারেনি

makeup টা মানে self makeup বা bridal এইগুলো সেখাতে উম কর~ মানে এইগুলো সব শিকচি

টা ওটা নিয়ে ইচ্ছে আছে, পরে একটু এগোনোর তো মানে কি বাচ্চা থেকেই মানে বাচ্চা মানে

থেকে বে~ বেয়ান~ মানে রান্নার থেকেও বেশি makeup এ আমার একটু বেশি interest, ওটা ভালো বাসী করছি খুব ই ভালো বাসী মানে ভালো লাগে একটু রান্না করতে করে একটু বাড়ির সবাইকে খাওয়াতে যখন সবাই বলে না খুব ভালো রান্না করেছ তখন মনে হই যে না কাজ টা মানে, যেন সম্পূর্ণ হলো যে ঠিক মত করে অন্য কে ঠিক মত মানে শান্তি করে সবাই খেয়ে উঠতে পেরেছে ওটাই মানে না ঠিক হ্যাঁ হ্যাঁ আর makeup টা হচ্ছে মানে ওটা আরো মানে ভালো লাগার জিনিস

কে নিয়েই আরো মানে ইচ্ছে আছে একটু কিছু করার একটু না অনেকটাই মানে parlour টারলার এইসব খোলার